নমস্কার মহাশয়া আপনি কেমন আছেন আপনি কি এখন অবসর আছেন হ্যাঁ অবসরেই আছি বসে আছি আপনি কি করছেন। আমি এখন বসে আছি।

উম দুর্গা পূজো নিয়ে ভাবছিলাম আলোচনা করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালোই করেছেন বলুন। উম দূর্গাপূজা তো আমাদের বাঙালিদের একটি উম খুব প্রিয় উৎসব সব বাঙালিদের এটা আনন্দ মূলক উৎসব। দেবী দূর্গার পুজোকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব দুর্গা পূজো সমগ্র ভারতে প্রচলিত তবে বাঙালির সনাতনী সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় সামাজিক উৎসব। আশ্বিন এবং চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গা পূজা করা হয় অবশ্য তন্ত্র শাস্ত্র মতে সকল স্থানেই দূর্গার স্থান সকল সময়ে দুর্গা পূজার সময়। যাই হোক বছরে মূলত চার দিন নবরাত্রি আসে তার মধ্যে দুটি গুপ্ত নবরাত্রি চারটি নবরাত্রি তেই দেবী দূর্গার মহাপূজা হয়। আশ্বিনের নবরাত্রির পূজা শারদীয় পূজা এবং বসন্তের নবরাত্রি পূজা বাসন্তিক বা বসন্ত কালীন দূর্গা পূজা নামে পরিচিত এব্যাপারে আপনি কি কিছু। জানেন হ্যাঁ আমি আপনার মতো এতো কিছুতো জানি না কিছু কিছু জানি দুর্গা পূজা উম ভারত বাংলাদেশ ও নেপাল সহ ভারতীয়। উপমহাদেশ ও বিশ্বের একাধিক রাষ্ট্রে পালিত হয়েছে হয়ে থাকে।

হিন্দু বাঙালীর প্রধান উৎসব হওয়ার দরুন ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও ঝাড়খণ্ড রাজ্য ও বাংলাদেশে দুর্গা পূজা বিশেষ জাঁকজমকের সঙ্গে পাল পালিত হয়। এমনকি ভারতের অসম বিহার ঝাড়খণ্ড মনিপুর এবং উড়িষ্যা রাজ্যেও দূর্গাপূজা মহা সমারোহে পালিত হয়ে থাকে। ভারতের অন্যান্য রাজ্য প্রবাসী বাঙালী হিন্দু গন ও স্থানীয় জনসাধারন নিজ নিজ প্রথা মাফিক শারদীয়া দূর্গাপূজা ও নবরাত্রি উৎসব। পালন করে এমনকি পাশ্চাত্যের দেশগুলিতে কর্মসূত্রে বসবাসরত বাঙালী হিন্দুরাও দুর্গা পূজা পালন করে থাকেন। হ্যাঁ আপনি অনেক সুন্দর করে বলছেন দূর্গাপূজা সম্পর্কে আমি আসলে এমন জানলেও বা সেভাবে সুন্দর করে বলতে পারি না। হ্যাঁ তবুও কিছু চেষ্টা করছি যা উপভোগ করেছি বা কি রকম সেটা। দুইহাজারছয় সালে great britain এর রাজধানী london এর british museum এর great hall এ voices of bengal মরসুম নামে একটি সাংস্কিতিক প্রদর্শনের অঙ্গ হিসাবে স্থানীয় বাঙালী। হিন্দু অভিবাসীরা ও যাদুঘর কর্তৃপক্ষ এক বিরাট দূর্গাপূজার আয়োজন করেছিলেন সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে। উম ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয়া দূর্গা পূজা অনুষ্ঠিত হয় এই পাঁচটি দিন। যথাক্রমে দূর্গা ষষ্ঠী দূর্গা সপ্তমি মহা ষষ্ঠী মহা নবমী ও বিজয়া দশমী নামে পরিচিত আশ্বিন মাসের শুক্লপক্ষ থেকে বলা হয় দেবী পক্ষ। আপনি অনেক কিছু জানেন মনে হচ্ছে দূর্গা পূজো বিষয়ে দেবীপক্ষের সূচনার আমাবস্যাটির নাম মহালয়া এই দিন হিন্দুরা। তর্পণ করে তাদের পূর্ব পুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেবীপক্ষের শেষ দিনটি হলো কোজাগরী পূর্ণিমা এই দিন হিন্দু দেবী লক্ষ্মীর পূজা করা হয়। কোথাও কোথাও পনেরো দিন ধরে দূর্গাপূজা পালিত হয় সেক্ষেত্রে মহালয়ার আগের নবমী তিথিতে পূজা শুরু হয় এক্ষেত্রে বলে বলে রাখা ভালো যে। কালিকা পুরানে বলা হয়েছে অষ্টাদশ ভূজা মহিষাসুর মর্দিনী উগ্রচণ্ডা তথা দশভূজার বোধন করা হবে কৃষ্ণপক্ষের নবমী তিথিতে। ষোড়শ ভূজা ভগবতী ভদ্রকালীর বোধন করা হবে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এবং চতুর্ভূজা ও দশভূজা মহিষাসুর মর্দিনীর। বিগ্রহের বোধন করা হবে যথাক্রমে শুক্লো প্রতিপদ এবং শুক্লা ষষ্টিতে আবার মহাকাল সংহিতার বিধানে। মূর্তি ভেদে উগ্রচণ্ডা কৃষ্ণ নবাম্যা দিক কল্পে ভদ্রকালীর প্রতিপাদিত কল্পে ও। কাত্যায়নী দূর্গার ষষ্ঠাদি কল্পে পূজার অনুষ্ঠান বিধেয়। হ্যাঁ পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ আসাম বিহার উড়িষ্যায় প্রচলিত দুর্গোৎসব মূলত কালিকা পুরান বর্ণিত পদ্ধতি নির্ভর। তবে বলা হয়ে থাকে যে বাংলায় দুর্গোৎসব মূলত বিহন্নদী কেশর কালিকা ও দেবী পুরানের বিধ্রিত রীতি আনুযায়ী তিনটি ভিন্ন দ্বারাই সম্পন্ন হয় অনেক সময় আবার। মহাকাল সংহিতা বর্ণিত পদ্ধতির কদাচিৎ অনুসরণ করা হয় যা তান্ত্রিক দুর্গোৎসব নামে পরিচিত। হ্যাঁ পূর্ণাঙ্গ পদ্ধতির জন্য অবশ্যই রঘু নন্দনের দুর্গোৎসব তত্ত্ব ও তিথি তত্ত্বের অনুসরণ করা হয়। তবে ক্ষেত্র বিশেষে বিদ্যা পতির দুর্গাভক্তির তৈঙ্গিনি বা শূলপাণি রচিত দুর্গোৎসব বিবেক। প্রগ্রিতিস স্মৃতি সাধ বাস্য বা মহাকাল সংহিতা কালী বিলাস তন্ত্র বর্ণিত পদ্ধতির ও অনুসরণ করা হয় আবার বিহারে।

পরিবারে এই রীতি প্রচলিত আছে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাতে দুর্গা সপ্তমী থেকে বিজয়া দশ দশমী আহ পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দূর্গা সপ্তমী থেকে কোজাগরী লক্ষ্মী পূজা পর্যন্ত চার দিন সরকারী ছুটি থাকে বাংলাদেশে বিজয়া দশমীতে সর্বসাধারণের জন্য। এর দিন সরকারী ছুটি থাকে।

বিশেষ করে এক দুদিন ছুটি দেয় পারিবারিক স্তরে দূর্গাপূজা প্রধানত উম ধনী পরিবার গুলিতেই আয়োজিত হয়। কলকাতা শহরে পুরনো ধনী পরিবার গুলির দূর্গাপূজা বনেদী বাড়ির পূজা নামে পরিচিত শুনেছি পারিবারিক। দূর্গা পূজা গুলিতে শাস্ত্রের শাস্ত্রাচার পালনের উপরই বেশি জোড় দেওয়া হয় পূজা উপলক্ষে বাড়িতে আত্মীয় সমাগম হয়ে থাকে।

british বিরোধী আন্দোলনের সময় সর্বজনীন পূজা শুরু হয় মূলত দেবী দূর্গাকে মাথায় রেখেই দেশমাতা বা ভারতমাতা বা মাতৃভূমির জাতীয়তাবাদী। ধারনা বিপ্লবের আকার নেই দেবী দূর্গার ভাবনা থেকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন যা ভারতের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ মন্ত্র। সে ব্যাপারে আপনি কিছু কি জানেন।

জাতীয়তাবাদী নেতারা বিভিন্ন সর্বজনীন পূজার সঙ্গে যুক্ত থাকতেন এখন সর্বজনীন পূজায় theme বা মানে বিষয়। নির্দিষ্ট বিষয় প্রবৃত্তিক মন্ডপ প্রতিমা ও আলোকসজ্জার প্রবণতা দেখা যাচ্ছে বিষয় গুলির শ্রেষ্ঠত্ব বিচার করে। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শারদ সম্মান নামে বিশেষ পুরস্কারও দেওয়া হয় এছাড়াও বেলুর মঠ সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখা কেন্দ্র। এবং ভারত সেবাশ্রম সঙ্গের বিভিন্ন কেন্দ্রের সন্ন্যাসীরা দূর্গাপূজার আয়োজন করেন ঝাড়খণ্ডের নিকটবর্তী পুরুলিয়া। পশ্চিম মেদিনীপুর থেকে উত্তরবঙ্গের আলিপুর দুয়ার জলপাই গুড়ির চা বাগানে বিচ্ছিন্ন ভাবে বসবাসকারী। অসুর জাতি গোষ্ঠীর সদস্যরা এই সময়টা সুখ হিসাবে পালন করেন এ বিষয়ে আপনার কি অভিমত।

হ্যাঁ উম দূর্গাপূজা এই জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি উম সারাবছর অপেক্ষা করে থাকি কখন আসবে। দূর্গাপুজো চার পাঁচ দিনের জন্য আসেন দূর্গামা তারপর তো উম চলে যান আবার তখন বিদায়ের সময় উম আমরা সবাই শোকাহত হই সেই আবার।

অনেক দিনের জন্য তিনি চলে যাবেন আবার সেই পরের বছরে তিনি আসবেন সেই। অপেক্ষায় আমরা থাকবো।

অকালের পূজা বলে তাই এই পূজার নাম হয় অকাল বোধন বোধন এই দুই পুরান অনুসারে রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা। দূর্গার বোধন ও পূজা করেছিলেন কৃত্তিবাস ওঝা তার রামায়ণে লিখেছেন এটা অনেক আগে আমরা বইয়ে পড়েছিলাম। কৃত্তিবাস ওঝা তার রামায়ণে লিখেছেন রাম স্বয়ং দূর্গার বোধন ও পূজা করেছিলেন তবে রামায়ণের প্রকৃত রচয়িতা বাল্মিকী মুনি রামায়ণে রামচন্দ্র কৃত। দূর্গাপূজার কোনো উল্লেখ করেনি উপরন্তু রামায়ণের অন্যান্য অনুবাদেও এর কোনো উল্লেখ পাওয়া যায় না তবে এই প্রচলিত তথ্য অনুসারে। স্মৃতি শাস্ত্র সমূহের শরৎ কালের দূর্গা পূজার বিধান দেওয়া হয়েছে হংস নারায়ণ ভট্টাচার্যের মতে অকালবোধন শরৎ এ বৈদিক যজ্ঞের।

হম পৌরাণিক মতে ব্রহ্ম উম ব্রহ্ম বৈবতো পুরাণে কৃষ্ণকে দূর্গা পূজার প্রবর্তক বলা হয়েছে বিভিন্ন দেব দেবীরা কিভাবে দূর্গা পূজা। করেছিলেন তাঁর একটি তালিকা এই পুরানে পাওয়া যায় তবে এই প্রসঙ্গে কোনো পৌরাণিক গল্পের বিস্তারিত বর্ণনা এই পুরানে দেওয়া হয়নি বলা হয়েছে উম সেখানে।

সৃষ্টির প্রথম যুগের পরমাত্মা কৃষ্ণ বৈকুণ্ঠের আদি বৃন্দাবনের আদি বৃন্দাবনের।

প্রথম দূর্গাপূজা করেন এরপর মধু ও কৈতব নামে দুই অসুরের বরে ব্রহ্মা দ্বিতীয় দূর্গাপূজা করেছিলেন। ত্রি পুরুষ নামে এক অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে শিব বিপদে পড়ে তৃতীয় দূর্গাপূজার আয়োজন করেন। দুর্বাসা মনির অভিশাপে লক্ষ্মীকে হারিয়ে ইন্দ্র যে পূজার আয়োজন করেছিলেন সেটি ছিল চতুর্থ দূর্গাপূজা এরপর থেকে পৃথিবীতে।

হ্যাঁ আপনি অনেকই কিছু জানেন আমি তো তেমন কিছু জানি না ছোটবেলায় ছোটবেলা না ছোটবেলা থেকে এখন অবধি দূর্গাপূজায় আমি খুব আনন্দ করি খুব মজা হয় আমাদের এখানে। আমাদের এখানে এতো বড়ো করে তো দূর্গাপূজা হয় না কলকাতায় যেমন হয় বা বাইরে বাইরে যেমন হয় আমাদের এখানে হয় না তো আমি। এই ছোটো ছোটো পূজা গুলাতেও খুব আনন্দ উপভোগ করি মা বাবার সাথে ঘুরা ফেরা খাওয়া দাওয়া তারপর অনেকক্ষণ ধরে দূর্গামা কে দেখা।